এরকম খুবই সুন্দর লাগছে দেখ-- ।

এরই মধ্যে আমরা এর ওপর দিয়ে হেটে গিয়ে ওখান থেকে লঞ্চ ধরি।

খুবই সুন্দর ভালো লাগে লঞ্চ এ চড়তে উপরে আকাশ।

অতএব এই সমস্ত গাড়ি এখান দিয়ে চার্জ দিয়ে ওরা এইখান দিয়ে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান ওদের এখানে--

মনে হয় গিয়েছে এটা মাঠের মধ্যে একটা অনুষ্--

এখানে অনেক মানুষজন এসেছে খুবই ভাল--

গাড়ি সার্ভিসিং হচ্ছে তেল ভরছে না গাড়ি সার্ভিসিং হ--

এত ইয়ে দেখো আমরাও এই জায়গায় আমরাও গেছি অনেক।

লোকটি এখানে এই সমস্ত আছে এখানে পুজো চলছে। ওদের খুবই ভালো ।

ভিতরের দিকে আছে ওখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করা যায় খুবই ভালো।

দোকানে দোকানে যাই বিক্রি হয় এটা খুবই ভালো কোরোনার সময় এই সেনিটাইজার তৈরি হচ্ছিল।

খ্রিস্টানদের ওটা চার্জের মন্দির ওদের এখানে এসে ওনারা মোমবাত--

আহ খুবই ভালো এই রকম ধরনের রাস্তা ঘাটে চলাফেরা করতে আমরা কেনাকাটা করতে পা--

বলছি এখানে এখানে ময়ূর আছে ময়ূর গুলো দেখতে খুবই সুন্দর আমরা বাচ্চাদের নিয়ে গিয়ে।

ওদের খুবই ভালো লাগে এই সমস্ত অফিস -এর কাজ করতে ।

খুবই সুবিধা সুযোগ পাওয়া যায় খুবই ভালো